উপরের বোর্ডটিতে কিছু ইংলিশ দিয়ে লেখা রয়েছে।

বড়ো একটা মাঠ লক্ষ্য করা যাচ্ছে।

কিছু মানুষকে মাঠে বসে থাকতে দেখা যাচ্ছে।

আমি এইখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে কাস কত্তে দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষকে বসে থাকতে দেকা যাচ্চে।

অনেকগুলি ছোট বড় পাথর লক্ষ করা যাচ্ছে।

কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

নীচে লাল ও সবুজ রঙ্গের কয়েকটা কার্পেট লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি বড়ো বড়ো গাছ রয়েছে।

এখানে একটা বড় দোকান আছে।

মানুষটি লাল রঙ্গের টিশার্ট পরে রয়েছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।

আমি এখানে কয়েকটা ছোটো ছোটো দোকান দেখতে পাচ্ছি।

বাইক ও সাইকেল অনেকগুলি লক্ষ্য করা যাচ্ছে।

রাস্তার মধ্যে অনেকগুলি অটো রয়েছে।

অনেকগুলি ছোট বড় গাছ লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটা দেখতে পাচ্ছি পুজোর মণ্ডপ।

অনেকগুলি ছোট বড়ো গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাস রয়েছে।